আলোচনা এখনো হয় নি যতক্ষন না খবর আসে ততক্ষন কোনো আলোচনা

ওদের ওদেরও কি চাহিদা হতে পারে? কি যে জানি না আমি কি বলছ তোমার মতে কি বলছে হতে পারে কাজটা নিয়ে বলতে পারে আরেকটু ভালো কাজ

ঝাড়া হাত পা মানুষ একটাই ছেলে বাড়িতে বাড়িতে আর কোনো ঝামেলা নেই

বাবা মা শক্ত সামর্থ সুস্থ সবল

বাবা এখনো income দার income করে বাবার income আলাদা ছেলের income আলাদা সেদিক থেকে তো কোনো অসুবিধা নেই

কোথায় বাড়িতে?

আর সেই হিসেবে বলি দেখি কালকেরে কথা হবে বলে আর কথা হলো না মানে সময় পেলাম না

হম হম

আসলে কি জানো বাড়ি গেলে সময়টা খুব কমে যাই এইটা ওইটা কাজ কর্ম এটা সেটা হ্যাঁ তোমার তো . হ্যাঁ হ্যাঁ ওই সব ব্যাপার সব বাড়ীতে আছে তো

যাওয়া আসার পথেই আমি সবাইকে একটু অরে আসবো ক্ষণ যাওয়া আসার পথেই এখন মোটামুটি একটুখানি

সবার খোঁজ খবর আর কি নেওয়ার চেষ্টা করি এই সময়টা তে দোকানে থাকলে তো একদমই হয় না জানো তো সবসময় যেন মৌমাছি আর মৌমাছি হ্যাঁ হ্যাঁ ঠিক ই

. ওই জন্য রেগে যায়

ফলে এক minute তারা দাঁড়াতে দেয় না এক minute দাঁড়াতে দেয় না হ্যাঁ ওই দিকে তো আবার দাঁতে যন্ত্রনা? কটা দেব? দশ টাকা দামের একটা দি না পাঁচ টাকা দামের দুটো দেব? . গ্যাস কাটাবে যখন ভালো নাও গ্যাসের আছে গ্যাসের খেতে হবে একটা .

. হম এখন এখন . বুঝলে তো এই সব ব্যাপারে এখন হওয়াটাই better নিজে এখন fifty fifty হতে হবে এমনি তুমি কিছু দাবী করেছো? তুমি কিছু দাবী করেছো? . না না আমার কোনো ইয়ে নেই আমি একদম পুরো ধরো ওরা কিছু দিতেই পারলো না দিতে যেহেতু বাবা ওরকম না না .

একদম একদম zero এর থেকে বাবার কি চাও হ্যাঁ কি বলছো? এর থেকে আবার বেশি কি চাই সেই

তোমার জামাই সব মানে মেয়েটার সঙ্গে কথা বার্তা জিজ্ঞাসা করেছে নাম ধাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন দোকানে তো ঠিক আছে হ্যাঁ কি হচ্ছে কি কি জিজ্ঞাসা করেছে

না না জামাই কি কি জিজ্ঞাসা করেছে মেয়েটা কে কিছু করে নি আগে থেকে জিজ্ঞাসা করা হয়েছিল আগে থেকে জিজ্ঞাসা করা হয়েছিল শুনতে পাচ্ছ না নাকি তোমার কথা তা মাঝে মাঝে কেটে যাচ্ছে তো ওই জন্য আরে আমি বাইরে গিয়ে পরে phone করছি ঠিক আছে না না মাঝে মাঝে কাটছে অসুবিধা নেই তুমি বলো না শুধু মানে এমনি শুধু just সামনে এসেছিলো তাইতো

সামনে আস্তে কোনো কথা বার্তা হয় নি না না না আবার . তার ওপরে পরিচয় টা তো আগে থেকেই দিয়ে দিয়েছে তা আমি আর কি জিজ্ঞাসা করবো আগে থেকেই সব পরিচয় হওয়া সব কিছু ঠিক . করেই রেখেছে ব্যাপার টা বুঝতে পেরেছো

ঠিকআছে এইসব . আজকে কি দেরি করে বন্ধ করবে

আজকে দেরি করে বন্ধ করবে নাকি

হ্যাঁ সময় হবে

আমরা একটা আশাবাদী মতো হয়ে গেছি হবে এখানে হবে এরকম একটা আশা মনে মনে হয়ে আছে

বলা হয় নি এখনো না বলা হয় নি এখন কিছু বলার দরকারও নেই না এখন কিছু বলা হয় নি কিছুতো বলা হয় নি ওদের শালা নজর দোষ আছে প্রদীপ এর বিশেষ করে বেশি নজর দোষ

এখন বাজার কেমন

বাজার এখন কেমন গো মোটামোটি খরিদ্দার আছে?

এই শোনো না রাজাদার মা মারা গেছে জানো

রাজাদার মা মারা গেছে গো

হ্যাঁ প্রায় ধরো না আগের বুধবার তার আগের বুধবার মারা গেছে বৃহস্পতিবার আচ্ছা কি অসুখ করেছিল নাকি এমনি অসুখ করেছিল বলতে বয়স হয়েছিল

বয়স হয়েছিল সেই নিয়ে ওর তোমার কদিন ধরে ভুগছিল এ হাসপাতাল ও হাসপাতাল করে চিকিৎসা চলছিল

তা এবারে বুধবারে মারা গেছিলো আমরা আমি . গেছিলাম

দেখতে গেছিলাম . নিমন্ত্রণ করেছিল সবাইকে আজকে ওদের কাজ ছিল ও আজকে গিয়েছিলো নাকি তোমাদের বলেছিলো নাকি হ্যাঁ সবাই কে নিমন্ত্রণ করেছিল আমরা চার জনে গেছিলাম আমরা চার জনে আজ গেরে দুপুরে গেছিলাম

তারপরে প্রদীপ কে নিয়ে এতে গেছিলাম প্রদীপ কে নিয়ে সেই বুড়ুলে ঘুরতে গেছিলাম বুড়ুলে

বাবা . হ্যাঁ অনেকদূর ঘুরেছি আজ চার জনে ঘুরেছি হটাৎ program চলো ঘুরতে যাবো

ও না না না না করছে আমি বলছি বসো তো বলে বসিয়ে নিয়ে যাচ্ছি ব্যাস সোজা

হ্যাঁ হ্যাঁ গেছিলো ওর গাড়িতে আর আমার গাড়িতে চারজনে গেছিলাম দোকানের চার জন ই আর বাইরের কেউ না

ঘুরে ঘারে নিয়ে এদিক ওদিক করে ঘুরে এক রাস্তা দিয়ে গেছি আর এক রাস্তা দিয়ে এসেছি এরকম করে প্রচুর ঘুরেছি

আর প্রদীপ ধূমপান করছে গিয়ে সেখানে খালি বলছে ধূমপান করছে আর খালি ওদের ছবি তোলো ছবি তোলো ওটা কার গাড়ি . হ্যাঁ হ্যাঁ ও তো গাড়ি নিয়েছে

হ্যাঁ সেই সেবারে সেই প্রদীপ দের ওখানে বসা হলো ও তো ওর গাড়ি নিয়ে গেছিলো তখন তো

হ্যাঁ তখন তো ওর গাড়ি হয়ে গেছিলো তো প্রদীপ দের ওখানে যখন তুমি আমি বসা হলো সবাই

আর শোনো না আমি বলছি গাড়ি কিনেছিলো তারপর চরিয়াল মোর jam ছিল

তা চরিয়াল মোর jam থাকলে কি হবে auto করে এসেছি auto করে . আমি ঘুরে বেড়াচ্ছি তখন সবে ওই দিনেই মনে হয় ওই দিন বা তার পরের দিনে মনেহয় গাড়ি কেনেনি না তখন auto করে এলো

গাড়িটা তবে কবে কিনলো তোমার সঙ্গে এ করেই তো গাড়িটা কিনলো তখন তো গাড়ি নিয়ে আস্তে পারছিনা বললো আমি আবার ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এলাম এরকমই যেন মনে পড়ছে না . একদিন চলো না তুমিও চলো না ঘুরতে ফুরতে যাওয়া হোক দুপুর দিক টা তো মোটামোটি free থাকো বিয়ে বাড়ি আছে এপ্রিল মাসে আবার দেখি বিয়ে বাড়ি টা কাটায়

বিয়ে বাড়ি কাটাও বিয়ে বাড়ি কাটিয়ে বলবে একদিন চলো যাওয়া হোক গাড়ি নিয়ে ঘুরতে যেতে মোটামোটি খারাপ লাগে না ভালোই লাগে সে তো জানি আমিও বুড়ুলে গেছিলাম তো কদিন কিছুদিন আগে সকাল সকাল বড়ো কাচারী আমার তো ভালো লাগে নি গেছি হোটেলে খেয়েছি কিছু দোকান পাচ্ছিলাম না একটা হোটেল আছে ওই খেয়েছি খেয়ে দেয়ে পালিয়ে এসেছি দুপুর করেছি . তোমাদের ওই দিকে শুধু ফাঁকা আমাদের গঙ্গার ধরে তবু অনেক লোকজন থাকে আর ওখানে গঙ্গার ধারে . ফেলে দিলেও কেউ মনে হয় বুঝতে পারবে না ফাঁকা তো হ্যাঁ অটো ফাঁকা পরিবেশ আমাদেরকে বেশি বেশিক্ষন ভালো লাগবে না . হ্যাঁ সেরাম সেরাম তেমন কিছু মানে করার নেই সেরকম কিছু করাও নেই যে লোকজন আসবে করা নেই বলেই তো সমস্যা হ্যাঁ ওই নদীর ধার ওই যা আমা আমাদের বরং . ভালো অনেক তবু . কিছু অন্তত মনে হয় দেখার আছে

. মারা গেলো . ভালো তারপরে দেখার জিনিস অনেক কিছু আছে আর ওখানে কি কিছু নেই শুধু গঙ্গা নদী ফাঁকা তুমি যে নদীর পার টা তে একটু বসবে সে রকম ও জায়গা বিশেষ কিছু নেই

আমাদের ধরো এমনি ধরো এই যে থানার ঘাটে নদীর পারে গিয়ে বসে থাকতে ইচ্ছা করে

এই যে নদীর যে ঢেউ এটা সেটা দেখা বসে থাকতে ইচ্ছা করে ফুচকা খাওয়ার ইচ্ছা হলো বা ঘুগনি খাওয়ার ইচ্ছা হলো যাই হোক কিছু খাওয়ার ইচ্ছা হলো খেলে সবকিছু available ওখানে শুধু দেখলাম আমি ঘুরে ধুর সেরকম লোক বলে . কিছু নেই

ওই যেতে যে এই drive করার সময় ভালো লাগে বাকি আর কিছু ভালো লাগে না হ্যাঁ ওই ঐটাই বাকি আর সেরকম কিছু নেই সেরকম জায়গাটা মানে নাম আছে কি খালি যাই নদীর ধারে নদীর ধারে . ঠিক আছে একবার তুই চালালি একবার আমি চালালাম ঠিক আছে বাল ওই . একটানা যাওয়া যাবে না না এবার একা একাই চালানো হলো গো কায়ুম কায়ুম এর টা চালালো আর আমি আমার টা চালালাম সে তো চালাতে হবে . কেউ না জানুক কি করবো এই কষ্ট হচ্ছিলো সন্ধেবেলা খুব হাই উঠছিলো জানোতো মানে প্রচন্ড যেন ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার

আমার এড়িয়ে যাওয়ার ইচ্ছা আছে যদি যাও তো বোলো শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছা আছে আমি তো যাই নি কোনোদিন আমি ভাবলাম একবার যাবো . ভালো যাই করো program করো একদিন চলো তাহলে তুমি আমি আর ওই প্রদীপ তিনজনে তিন থেকে চার জন আর যে কেউ একজন হয়ে যাবে .

কজন গেলে এই কজন গেলে তো খুব মজা হবে চলো বেশিক্ষণের নয় night to night মানে night to night আবার কি দিন ভালো লাগবে না ওই night to night ঠিকআছে আমাদের দু তিন দিন থাকবো তোমার boring লেগে যাবে .